আচ্ছা বিদায় আল্লাহ হাফেজ।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

Hello

এইতো সজল বলছি। হ্যাঁ বল সজল কেমন আছিস? হ্যাঁ এই চলছে, তুমি বলো তুমি কেমন আছো? আমিতো ভালোই আছি, কিছুদিন তো আগে একটু কলেজে কাজের জন্য একটু বাইরে, বাইরে গিয়েছিলাম এইতো ধর কালকেই ফিরেছি। ওহ, আর কি বলতে গেলাম তোমার শরীর কেমন আছে?

হ্যাঁ আমারও একটু ঠান্ডা লেগে গেছে ঘুরতে গেছিলাম তো নিয়ে অন্য দু জায়গায় জ্বর হয়ে গেছে নিয়ে একটু ঠান্ডাটা বেশি লেগে গেছে তোমার গলা শুনেই তো বোঝা যাচ্ছে যে তোমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ রে এই আমরা অনেকদিন ধরেই খুব ঠান্ডাতে ভুগছি। এতে ডাক্তার দেখাও নি? ডাক্তার দেখিয়েছি, সবই করেছি। তাহলে?

ওহ হ্যাঁ, তাও ঠিক মানে কি বলতো এই weather change হচ্ছে না, তার জন্য মানে এইসব হচ্ছে। আরে তুই যে বলছিলি যে তুই সেদিন আমাকে বললি কিছুদিন আগে, যে তোর aadhaar card নাকি হারিয়ে গিয়েছিল তো ওটা কিছু মানে নতুন করে করার চেষ্টা করলি?

মানে সে হয়না mini প্যান, mini aadhaar card type এর হয় না copy duplicate copy বানাতে দিয়েছিলাম তো ওকে বললাম যে করে দিস ও রেখেছিল নিয়ে ও এবার হারিয়ে দিয়েছে এবার কোথায় করবো না করবো কিছু বুঝতেও পারছিনা কিছু ভেবেও পারছিনা। হ্যাঁ রে এটা সত্যিই খুব ভারী সমস্যা মানে এইসব কি বলতো documents যদি ঠিক ঠিক ভাবে না রাখা হয় না, তো হারিয়ে গেলে খুব নাজেহাল অবস্থা হতে হয়। হ্যাঁ একদমই, মানে প্রচন্ড মানে harassment তারপরে ধরো এখন aadhaar card ছাড়া ধরো কোন কিছু হবেও না, সবকিছুতেই ধরো aadhaar card must, হ্যাঁ সে তো অবশ্যই aadhaar card ছাড়া তো এখনকার জীবনে তো কোন কিছু করাই যাবেই না, যেখানেই যাবে সেখানে কিন্তু aadhaar card টা কিন্তু আগেই লাগবে আবার ধর উম উম aadhaar card শুধু মানে ভারতের প্রত্যেক, বাসিন্দার জন্য কিন্তু প্রয়োজন বা দরকারি ঠিক আছে নবাগত শিশু থেকে আরম্ভ করে একদম বয়স জ্যেষ্ঠ পর্যন্ত, যারা আছে তাদের সবারই কিন্তু তালিকা ভুক্ত হতে হবে। হ্যাঁ aadhaar card ধরো লাগবেই, কারণ মানে আমাদের এখন পরিচয় হচ্ছে aadhaar card aadhaar card ছাড়া মানে কোন মানুষের অস্তিত্বহীন আগে যেমন কি হতো মানে আগে জন্ম certificate বা others অন্য document যদি দিতে, তাহলে সেগুলো approve হতো, but এখন সেগুলো কোন কিছুতেই approve হবে না, এখন aadhaar card টা must be দরকার। হ্যাঁ, একদমই ঠিক বলেছিস আবার ধর মানে সমস্ত রকম নথিপত্র কিন্তু aadhaar card এর মাধ্যমে কিন্তু জোড়া থাকছে মানে তোর যত নথিপত্র থাকছে না সেগুলো কিন্তু aadhaar card এর মধ্যে,

একদমই ঠিক বলেছিস আবার ধর new মানে নতুন করে যদি aadhaar card তুই করতে যাস তখন, তখন, বেসাটা কিন্তু মানে ঘোরাঘুরি করতে হচ্ছে, এখন আবার সমস্ত জায়গায় কিন্তু নতুন করে up to date হচ্ছেও না। যেমন কিছুদিন আগে কি হচ্ছিল post office আর কিছু bank এর মাধ্যমে aadhaar card গুলো সংশোধন আর নতুন করে তৈরি করা হচ্ছিল কিন্তু এখন তো শুনছি নাকি সেইটাও বন্ধ হয়ে গেছে। না সেটা না দেখো কিছুদিন আগে যখন আমার aadhaar card টা নামটা একটু ভুল এসছিল তখন আমি গেছিলাম প্রথমে একটা সিন্ডিকেট ব্যাঙ্কে, তো ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে ওদের ওখানে ঠিক, করব বললাম তো ও বলল যে তাহলে তুমি একটু লাইনে দাঁড়াও তা আমি লাইনে দাঁড়ালাম নিয়ে আবার আমি যখন দুটো বাজছে তখন বলছে যে এখন সবাই খেতে গেছে, তো তুমি একটু খেয়ে এসো, তারপরে তিনটা সময় আসবে।

ইচ্ছা হয়তো এস না ইচ্ছা হয় মানে ওদের একটা গরজ হয়ে গেছে যে তুমি ঠিক করবে করাও না ঠিক করবে না করাও। হম সেটাই হচ্ছে ব্যাপার জানিস তো, মানে aadhaar card টা আমাদের জীবনের খুবই মানে প্রয়োজনের একটা ব্যাপার হয়ে গেছে তারপর যদি aadhaar card এ যদি ঠিকঠাক না থাকে মানে প্রত্যেকটা documents এর থেকে কিন্তু বেশি গুরুত্ব কিন্তু aadhaar card এর, তুই যেখানেই যাবি, তুই যে কোন id proof দিস না কেন aadhaar card টা তোর সমস্ত ক্ষেত্রেই লাগবে, তুই যদি রেলের মাধ্যমে কোথাও যাস ঠিক আছে, বা কোন plane যাস কোথাও, বা ration card এ যদি কোন কিছু, তুই ration তুলতে যাস, মানে যে ক্ষেত্রেই তুই যাবি না কেন aadhaar card কিন্তু তোর লাগবেই। হ্যাঁ ওটাই, তারপর দেখো এই যে কিছুদিন আগে একটা হচ্ছিল যে aadhaar card এর সঙ্গে mobile link করতে হচ্ছিল তায়ে ধরো এটার সুবিধা কোথায় দেখো, তুমি যদি কোথাও aadhaar card নিয়ে যেতে ভুলে যাও যেমন আমি আমার একটা exam ছিল। দুর্গাপুরে, ওই কি বেশ, কিছু একটা exam ছিল, তো তখন আমি গিয়েছিলাম দুর্গাপুর। তো আমি তো অতোটা life এর fast exam তখন আমি জানতাম না ঠিক আছে।

photo print করিয়ে এনে তারপরে দিলাম। মানে এটা একটা সুবিধা হয়েছে aadhaar card এ মানে phone link করাতে। একদমই ঠিকই ধরেছে phone এ aadhaar card ধরার তোর শুধু যে একটাই aadhaar card আমাদের আছে তা নয় aadhaar card টা কি বলুন তো ভাগ ও আছে অনেক ধরনের aadhaar card aadhaar card অনেক রকমের aadhaar card এ অনেক সুবিধা। যেমন ধর, তুই যদি aadhaar card এ mobile link aadhaar card দিয়ে মানে official website খোলা আছে না, তো ওখানে কিন্তু open করলে সমস্ত কিছু তথ্য জানতে পারবি। হ্যাঁ ওটা কোথায় যে কিরকম ব্যবহার কোথায় তৈরি হয় না এসব দেখতে পাবি, আবার নতুন aadhaar card দিয়ে কাজ করালে তার জন্য আবার কাছাকাছি কোন কোথাও কাজ করছে কিনা সেটাও জানাতে পারবি। তো aadhaar card যেই apps টা যে official apps টা কে বলছি website টা সেখানে। ও হ্যাঁ সেটাই মানে কি বলতো aadhaar card এ সুবিধা আছে যেমন তেমনি অসুবিধা আছে, ঠিক আছে সেহেতু কোন মানে কিছু করার নেই তো এবার aadhaar card যেহেতু আমাদের জীবনের ধরো খুবই দরকার আর লাগবেই, সেহেতু মানে এবার যারা ধরো তৈরি করছে তারা তো একটু ধরো ইয়ে করছে আর মানে আমরা একটা জিনিস বুঝতে পারিনা মানে যারা aadhaar card ঠিক করে তারা মানে শিক্ষিত না অশিক্ষিত কারণ ধরো একটা নাম পাঠালাম ঠিক আছে। অমুল ওইটা বিমল হয়ে চলে এলো, হ্যাঁ তো ওইটা ধরো মানে কি বলবো supported টা যখন aadhaar card কেও বানাতে দেয় তখন তো তার supported documents দেয় but তাও তারা এত ভুল করে,

একদমই তাই আবার এইটাও নাকি শুনলাম যে পাঁচ বছরের নিচে ছোট বাচ্চাদের জন্য কিন্তু, তোর, বাল aadhaar card বানানো হচ্ছে। আবারও তো শুনছিলে, অনেক রকম তোর ইয়ে লাগছে যেমন ধর শিশু জন্মের প্রমাণপত্র লাগছে, তারপরে ধর অভিভাবকের aadhaar card এর নথি লাগছে, তারপরে শিশুকে নিয়ে যেতে হবে কিন্তু। aadhaar card এর, আবার এই card এর ফলে সমস্ত সরকারি সুযোগ সুবিধাও পাবে ওই শিশু বুঝলি তো, আর পরিচয়পত্রের হিসাবে বাল aadhaar card কাজেও লাগবে, আর পরবর্তীতে শিশুর বয়স বেশি হলে, ওই card টিকে update করে নিতে হবে, মানে এটাও কিন্তু একটা বাচ্চাদের জন্য কোন aadhaar card এর এত কটা ভালো সুবিধা পাওয়া হয়েছে। যেমন যেমন যেমন আমারটা হয়েছিল যখন আমার ধরো computer এ আমার aadhaar card এর দরকার ছিল, তখন আমি আমার aadhaar fingerprint টা দিচ্ছিলাম তখন match করছিল না, তখন আমাকে computer center থেকে বলল যে যাও তুমি তোমার aadhaar card টা update করে এসো আর biometric টা update করো, মানে হাত ছবি তারপরে বাকি যা যা থাকে আমি বললাম যে ঠিক আছে নিয়ে ওইতো গিয়েছিলাম ব্যাংকে update করতে। নিয়ে আবার ব্যাংকে, update করলাম মানে line এ দুদিন পর line এ পেলাম, line দাড়িয়ে update করলাম। নিয়ে আবার গেলাম তখন আবার বলল ঠিক আছে। হ্যাঁ, একদমই তুই ঠিক বলেছিস কিন্তু নতুন করে যদি update টা তৈরি করতে যায় কি মানে আমি কি online এর মাধ্যমে করবো না তুই যেটা বলছিস যে কোন ব্যাংক বা স্টেট ব্যাংকে গিয়েও সেটা হবে। না online এর মাধ্যমে করলেও করা হবে ঠিক আছে বা ব্যাংকের, সব ব্যাংকে ধরো ব্যাংকেতে বেশিরভাগ ব্যাংকে বা পোস্ট অফিসে ধরো বেশিরভাগ সংশোধন করেন, তো তেমন ঠিক জানি না জানিনা বা কোনও পোস্ট অফিসে। ওটা করা হবে কিনা but মনেও হতে পারে যে করাও হতে পারে নতুন যে তুমি তোমার সব documents details জমা দিলে নিয়ে তোমাকে সব update কি করে তারপর যখন তোমার by post চলে আসবে। আহ আমি শুনছি নাকি যে by post মানে ওদের একটা official তোর ইয়ে আছে website আছে, ওখানে যদি তোর aadhaar card নতুন করে করা হয় তাহলে আমার মনে হয় যে কোন টাকা পয়সা লাগবে না। যে ঠিকানায় তোর aadhaar card টা আছে সে ঠিকানাই কিন্তু বিনা পয়সাতে, সেটা বাড়িতে এসে চলে আসবে। সেটাই, আমিও তো সেটাই ভাবছিলাম আমারও কি কি বলতো aadhaar card এ সমস্যা আছে মানে নামের কিছু বানান ভুল আছে যেগুলো আমার খুব খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে না হলে বুঝতেই পারছিস, আমি যে কোন বাইরেতে কর্মক্ষেত্রে বল বা কোন আমার কলেজের কোন কিছু কাগজপত্র যখন জমা দিই তখন কিন্তু এই সেই ভুল aadhaar card টাই আমি জমা দিয়ে রেখে দিই তার জন্য কিন্তু সেই প্রথম থেকে ভুলটাই হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তারপর কি বলতো এখনকার ধরো যাদের ছোট, ছোট, ছোট বাচ্চাদের aadhaar card বানানো হচ্ছে তো তাদের ব্যাপারটা কি দেখো তারা ধরো বানিয়ে দিচ্ছে aadhaar card টা। এবার ধর নাম ভুল থাকছে বা কিছু ভুল থাকছে তখন ওর বাবারা বা মা রা দেখছে না, যে নাম ভুল আছে বা কিছু ভুল আছে তো তখন ওরা বলছে না ঠিক আছে কোন ব্যাপার নেই হয়ে যাবে পরে ঠিক করে দেব। নিয়ে যখন,

যখন মাধ্যমিক উচ্চমাধ্যমিক হয়ে যাচ্ছে তারপর ওরা বলছে যে না আমার এই নামটা হবে না এই নামটা ভুল তখন এবার সব জায়গা থেকে change করতে হচ্ছে হয়তো এবার ধরো others জায়গা হয়তো তুমি change করতে পারবে, ঠিক আছে। যেমন ধরো তুমি কোন মানে, online application করবে, but তোমার যেটা মাধ্যমিকে আর উচ্চমাধ্যমিক আছে না ওইটাতে change করতে তোমার একটু কষ্ট করতে হবে বা হয়তো নামটা change নাও হতে পারে। একদমই ঠিক আবার শুনছিলাম নাকি যে aadhaar card আবার download করে বেশি হয়ে গেলে update করতে হয়। এটা কি ঠিক? হ্যাঁ এটা ঠিক কথা কারণ ধরো তোমার fingerprint বলো বা others তোমার চেহারা বলো সব তো change হয়। এবার ধরে তোমার ছোটবেলাকার ছবি থাকবে বা ছোটবেলাকার fingerprint থাকবে সেটা বড় হয়ে তো তোমার কোন কাজে লাগবে না। সেতো তুমি যখন কোন online থেকে বা কোন কিছু কাজে যখন aadhaar card টা support পড়বে, তখন তো তোমার finger print match করবে না, তখন ঐ কাজটা তোমার হবে না, তার জন্যই বলল ওটা update করতে হয়। but, হয়তো, আঠেরো বছর পেরিয়ে গেলে একবার update করতে হয় তারপরে মনে হয় update করার দরকার পড়ে না। না, সে রকম কিছু নেই ঠিক আছে তো মানে ব্যাপারটা হচ্ছে দেখো তুমি যখন ছোটতে যাদের aadhaar card করছে, ধরো পাঁচ বছরে যাদের aadhaar card করছে, তারা একবার দশ বছর পনেরো বছর পর একবার update করে নিলো। নিয়ে এবার যখন তাদের আবার বয়স ধরো পঁচিশ ছাব্বিশ বা সাতাশ আঠাশ হয়ে গেল, তখন একবার update করে নিল ব্যাস তারপর তাদেরকে আর update করতে হবে না কারণ তারা একবার ছোটতে update করে নিয়েছে একবার adult হয়ে update করে নিয়েছে। তাহলে তাদেরকে আর কোনো change করার দরকার নেই update একদমই তুই ঠিকই বলেছিস এবারে আধার কার্ডের মধ্যে ধর কোনরকম ঠিকানা পরিবর্তন করি তাহলেও তোর অনেক মানে, তাহলেও কি সেটা, ওইখানে গিয়ে তো করতে পারব, মানে যেখানে aadhaar card সংশোধন করা হয় ওখানেই তো করবো? হ্যাঁ হ্যাঁ, ওখানে যাবে ওখানে গিয়ে তোমার ধরো যে ঠিকানা করবে তার কোনো legal proof দেবে, সেই supported document দেবে, হম তার সঙ্গে তাহলে তোমাকে দেখবে ওরা সব জিজ্ঞেস করবে, নিয়ে তোমার ওটা submit করে নেবে নিয়ে করে দেবে। আচ্ছা তো মানে aadhaar card এর ঠিকানা পরিবর্তনর জন্য কিছু অর্থ প্রদানো মানে করা মানে করতে হবে তারপরে ধর অভ্যন্তরীণ মানে ওদের যে দল, বাড়ির, বিপত্তনৈতিক কে করবে? কি বললে বুঝতে পারলাম না আর একবার যদি বলো তাহলে ভালো হয়। মানে ধর aadhaar card টা যেহেতু আমি ঠিকানা পরিবর্তন করব তার জন্য কিছুতো অর্থ প্রদান করতে হবে, আবার ধর ওদের যে অভ্যন্তরীণ দল বাড়ির ঠিকানা পরিবর্তনের অনুরোধকে কি যাচাই করবে? হ্যাঁ ওরা ওইটা একবার verify করবে যে তুমি যেটা বলছো সেটা ঠিক কিনা, ঠিক আছে ওই যে supported document এনেছে সেই হিসাবে, আর কিছুতো টাকা লাগবেই, কারণ ধরো সব, ওদের যে কাজগুলো আছে তারপরে ধরো ওইটা ধরো তোমার কাজ হয়ে যাওয়ার পর bye post তোমার বাড়িতেই আসবে post office থেকে তো সেইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, ওরা তোমাকে একটা application দিয়ে দেবে যে এইটা application number আপনি যেখান থেকে খুশি দেখে নিতে পারেন এবার তোমার এটা approve হয়ে গেলে জানবে যে তোমার বাড়িতে card টা চলে আসবে। আচ্ছা আবার আমি এটাও শুনলাম নাকি যে তুই যদি aadhaar card টা যদি ধর সেই credit card এর মতো যদি যে আমরা করে নিই বা করি ওটা জন্যে কি মাত্র পঞ্চাশ টাকা তোর লাগিয়ে ব্যবসা করতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি করেছি কারণ আমার বন্ধুর দেখেছিলাম আমি, যে অমনি একটা card হয়ে গেছে তো আমি ওকে বললাম যে এটা কি করে করলি ও বলল যে এটা এখন digital card করা যেতে পারে, মানে ধরো, বড় card নিয়ে তো সবসময় বাইরে ঘোরাও যাবে না এবার ধরো কোথাও গেলে তুমি ভুলে গেলে card আনতে তখন তুমি কি করবে তাই জন্য আমি ওটা apply করেছিলাম ঠিক আছে তো এইটা মাত্র পঞ্চাশ টাকায় লেগেছে, এবার ধরো তুমি cyber cafe করতে যাবে তো, তো ওরা তো তোমার কাছে পঞ্চাশ টাকা নেবে না, কারণ ধরো card টার চার্জই পঞ্চাশ টাকা। plus ওদের কিছু charge নিয়ে হয়তো suppose হয় একশো টাকা নেবে, না হলে হয়তো আশি টাকা নেবে। একটা charge কাটবে charge টা কেটে তারপর তোমাকে ওটা বলবে যে হ্যাঁ হয়ে গেছে তোমার একটা print বার করে তোমাকে দিয়ে দেবে তোমাদের copy এবার তুমি তোমার ওইটাকে তোমাকে waiting করে থাকতে হবে। কারণ, এক মাস পরেও আসতে পারবে, দুমাস পরও আসতে পারে, আবার পনেরো দিনের মধ্যে আসতে পারে, মোট কথা get there টাইম থাকে end time পনেরো, তারপর ওটা আসার কোন limit থাকে না যখন খুশি তখন আসতে পারে।

কি বললে? adhaar card র যে ঠিকানা টা সেটা কি online এর মাধ্যমে পরিবর্তন করা যায় কি? হ্যাঁ এখন যদি তোমার মোবাইলে link হয়ে যাই aadhaar card এর যেমন আগে ছিল না, আগে করতে পারতে না but এখন তোমার যেহেতু মানে link হয়েছে mobile সেহেতু তুমি mobile থেকে করতে পারবে ওটা তোমার same proceedings এ আসবে। আচ্ছা আর, আর একটা প্রশ্ন ছিল আমার সেটা হচ্ছে aadhaar card কতবার update করা যাবে? জীবনে জীবনে কি দুবার update করতে হয়? না তার কোন মানে নেই ধরো তুমি একটা supported কথা বলছি, তোমার নাম হচ্ছে হামেদা, ঠিক আছে এইবার তোমার নামের spelling হচ্ছে এইচ এ এম ই ডি এ। ঠিক আছে এবার যেখানে ধরো তোমার নামের জায়গায় এলো, এইচ ও এম ই ডি এ ওমেদা তাহলে তো তোমাকে ধরো যতবার তোমাকে ভুল দেবে ততবার তো তোমাকে পাঠাতে হবে না এটাতে, তোমাকে ঘুরতে হবে বেশি আর কি। সে তো অবশ্যই ঠিকই বলেছিস সরকারি কোন কাগজপত্র যখনই করতে যখন দেখি একটু ঘুরতে বেশিই হয়, আবার ধর aadhaar card টা যদি মোবাইলের নাম্বারো কিন্তু মানে update করতে হবে? হ্যাঁ mobile number update করতেই হবে কারণ mobile number update করলে তোমার মানে তোমারি সুবিধা সব দিক থেকে তোমারই benefit কারণ তুমি, ধরো কোথাও বাইরে গেলে আমি তো তোমাকে বললাম যে তুমি ধরো কোথাও বাইরে গেলে এবার তোমায় emergency কোন aadhaar card টা লাগবেই তো তুমি side এ ফাইডে কোথাও গিয়ে cyber cafe তোমার mobile number দিলেই aadhaar card টা তোমার কাছে চলে আসবে। আচ্ছা, আর একটা কথা যেটা জিজ্ঞাসা করার ছিল সেটা হচ্ছে aadhaar card কি ঠিকানা পরিবর্তন করব ওটাতে কতদিন সময় লাগবে? সময়ের কথা ধরো কেউ বলতে পারবে না কারণ ধরো সময় ওদের নিরপেক্ষ ওরা একটা বলে দেয় time যে পনেরো দিনের মধ্যে তোমার aadhaar card টা ঠিক হয়ে তোমার বাড়িতে bye post হয়ে যাবে but সেটা কিন্তু হয় না। আচ্ছা, কিন্তু আমি শুনেছিলাম যে নব্বই দিনের মতো সময় লাগে। হ্যাঁ হতেও পারে মানে ওটা কোন fixed কোন date বা time হয়তো থাকে না but নব্বই দিন ওরা একটা যেহেতু time দিতে হয় মানে এর জন্য schedule জন্য, যেহেতু, হ্যাঁ তোমাদের অমনি একটা time দেয়।

কতোবার, মানে ধর, মানে আমি তোকে ভেঙ্গে বলছি ব্যাপারটা। ধর আমি এখন মানে প্রথমেই বহরমপুরে থাকতাম ঠিক আছে মানে ওখানে থেকে এক ঠিকানা ছিল আবার। এবার তারপর যখন আমি বর্তমানে যখন আমি ডাঙসূয়াতে থাকছি তো এখানে কিন্তু এক ঠিকানা এবার আমার বিয়ে হয়ে যাওয়ার পর যেখানে বিয়ে করে যাব সেখানে কিন্তু আরেক ঠিকানা। এই ব্যাপারটা বলতে চাইছি মানে আমি কতবার পরিবর্তন করতে পারবো এটা কিছু সম্বন্ধে জানিস তুই।

আচ্ছা বেশ মানে আমি সেটাই জানছিলাম আবার তোর আর একটা জিনিস প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে aadhaar card এ যে ঠিকানা পরিবর্তন মানে করব তার জন্য কি কি নথিপত্র মানে কি কি document জমা দিতে হবে? adhaar card এর জন্য ধরো তোমার কি বলবো যে তুমি মানে age eighteen plus হয় aadhaar card এর জন্য তাহলে তোমার PAN card লাগবে plus জন্ম certificate লাগবে, school certificate লাগবে, এক কপি ছবি লাগবে। আর তোমার mobile number suppose এই টুকুই লাগে হয়তো। আর ration card লাগবেনা? না ration card টা ঠিক জানিনা but লাগতেও পারে। আচ্ছা দেখছি তাহলে এইগুলো দিলেই মানে aadhaar card এ ঠিকানা পরিবর্তন করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এগুলো দিলেই aadhaar card এর ঠিকানা পরিবর্তন করা যাবে। আচ্ছা আর ধর যদি জারি হওয়ার পর কি মানে এটা যদি aadhaar card টা আমি ইয়ে করছি ওইটা যখন জারি হয়ে যাবে তারপরে কি aadhaar card টা update করতে পারব? মানে জারি হয়ে যাবে বলতে তুমি কি বোঝাতে চাইছো। মনে দেখুন aadhaar card টা তৈরি হয়ে গেল ঠিক আছে, তারপরেই কি আমি update করতে পারব। মানে update বলতে কি mobile number update

হ্যাঁ তো তুমি যখন তৈরি করবে আগে হতো না আগের কথা বাদ দাও তুমি যদি এখন তৈরি করবে বলছো তাহলে এখন তোমার তো মানে aadhaar card যখন তুমি fast time তৈরি করছো, তখনই তো তুমি তোমার mobile number update দিয়ে দেবে। এবার ধরো তুমি যে mobile number টা update দিলে সেই মোবাইল নাম্বারটা তোমার কাছে নেই এখ তাহলে তুমি ধরো সিমটা তোমার কাছে ওই SIM টা হয়তো চুরি হয়ে গেছে বা ধরো কোন কারনে কিন্তু destroy হয়ে গেছে। তো তখন তুমি কি করবে, তখন তুমি আবার একটা apply করবে, যে আমার new mobile update দেবে তখন তুমি old mobile টার number টা দেবে তার নিচে থাকবে new mobile number আমার new mobile number এর জায়গায় তুমি তোমার নতুন mobile টা দিয়ে দেবে। ব্যাস তাহলেই হয়ে যাবে update, আচ্ছা বেশ তাহলে তাই হলো, তুমি যখন এতদিন যখন তুই বললি আমারে সত্যিই ভালো লাগলো আমি অনেকেরই জানতাম না, তাই জন্য অনেক কিছু প্রশ্নও করে ফেললাম। না না না, না ঠিকই আছে, ঠিকই আছে, তো ঠিক আছে তাহলে আমি আবার তোমাকে একটু পরে phone করছি, আমি একটু কাজ আছে কাজটা করি আমি তোমাকে phone করছি। আচ্ছা বেশ ঠিক আছে, অন্যদিন তো আরও কিছু প্রশ্ন আছে।

ঠিক আছে রাখছি।